দোকানটির সিঁড়িতে অনেক উপদেশ লেখা আছে.

এই ছবিটি একটি পাহাড়ি অঞ্চলের মনোরম দৃশ্য তুলে ধরেছে।

ছবিটিতে পাহাড় থেকে নীচের বাড়িগুলো দেখা যাচ্ছে যার আলো ঝলমল করছে .

মেঠো পথটির দু'ধারে অনেক গাছ লাগানো হয়েছে.

মেঠো পথটি একটি নদী বা জলাশয়ের ধারে অবস্থিত।

এই চিত্রটি একটি খেলার দোকানের ভেতরের অংশের ছবি.

এটি একটি মসজিদের ছবি.

মিউজিক স্টুডিওটির নাম সাউন্ড ফ্লিক্স স্টুডিওস .

এটি ঔরঙ্গাবাদের কোনা একটি মেলার চিত্র.

এই ছবিটিতে একটি সেতু দেখা যাচ্ছে।